দোকানটিতে সি_সি_টি_ভি ক্যামেরা লাগানো আছে।

ঘরের দেয়ালটি সাদা রং করা আছে।

এখানে আমরা একটি মন্দিরের দৃশ্য দেখতে পারছি।

সামনের রিসেপশন -এ একজন হলুদ টি-শার্ট পরা ব্যক্তি দাঁড়িয়ে আছেন।

রাস্তার ওপর দিয়ে একটি সাদা রংয়ের গাড়ি চলে যাচ্ছে।

বাড়ির বারান্দায় কাঠের রেলিং দিয়ে ঘেরা।

ছবির চারিদিকে অনেক বই তাকের মধ্যে রাখা আছে।

গেট -এর মধ্যে বিদ্যালয়ের নাম লেখা রয়েছে।

এই ছবিতে আমরা একটি ভবনের দৃশ্য দেখতে পাচ্ছি।

ভবনের সামনে ফাঁকা মাঠ রয়েছে।

এই ছবিতে ফাঁকা মাঠের মধ্যে কতগুলি ছেলেকে দেখা যাচ্ছে।

একটি পোস্টার -এ রিসোর্ট -এর নাম এবং যোগাযোগ নাম্বার দেওয়া আছে।

একটি সবুজ রঙের গামলা এখানে দেখা যাচ্ছে।

সামনে একটি সুন্দর গাছ লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটি রাস্তার ওপরে বাস -এর ছবি দেখা যাচ্ছে।

এই ছবিতে আমরা একটি দোকানের অভ্যন্তরের দৃশ্য দেখতে পাচ্ছি।

আসনের ওপর এবং দেয়ালে অনেক ঠাকুরের ফটো লাগানো আছে।

এই ছবিতে আমরা একটি গোল বোর্ড -এর মধ্যে ইভেন্ট সার্ভিস -এর নাম দেখতে পাচ্ছি।

সামনে একটি ফুলদানি রাখা আছে।

এই ছবিতে আমরা একটি জুতোর দোকানের দৃশ্য দেখতে পাচ্ছি।

দোকানে প্রবেশ করার জন্য সিঁড়ি রয়েছে।

সামনে কতগুলি বাইক রাখা আছে।

লোকটির ডান হাতে একটি সিংহের ট্যাটু রয়েছে।

এইখানে আমরা একটি চিকিৎসা কক্ষের দৃশ্য দেখতে পাচ্ছি।

ছবির বাঁদিকে একটি নীল রঙের চেয়ার রয়েছে।

দুপাশের ফাঁকা জায়গায় সবুজ ঘাস এবং মাঝখানে সরু রাস্তা রয়েছে।

ছবির মাঝখানে একজন লোক একটি মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

দোকানের ওপরে একটি ব্যানার আছে যা যার ডানদিকে বাজাজ লেখা রয়েছে।

এখানে একটি মোবাইল স্টোর দেখা যাচ্ছে।

এই ঘরটির মেঝেতে একটা গোলাপি রঙের কার্পেট পাতা আছে।

এখানে অনেকগুলি টেবিল এবং অনেকগুলি চেয়ার সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে।

আকাশে আংশিক মেঘ লক্ষ করা যাচ্ছে।

সামনে একটি কাচের আলমারি রয়েছে।

এখানে আমরা একটি লেডিস পার্লার -এর অভ্যন্তরের দৃশ্য দেখতে পাচ্ছি।

অনেক ধরনের মাছই এখানে রয়েছে।

এই ছবিতে আমরা একটি দোকানের দৃশ্য দেখতে পাচ্ছি।

একটি গাড়ির মধ্যে অনেকগুলি গ্যাস সিলিন্ডার পর পর সুন্দর করে সাজিয়ে রাখা আছে।

দুপাশে দুটি জালানা দেখা যাচ্ছে।